এটা একটা অনুষ্ঠান পঁচিশ এ ডিসেম্বর অনুষ্ঠান চলছে ফাদার দাঁড়িয়ে আছে ।

ওপরে আকাশ-শ রাস্তা আছে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে।

এটা একটা পুরাতন বাড়ি পুরাতন বাড়ির সামনে গেট আছ--

দিয়ে ষ্টিল -এর গ্রীল করা আছে তিন চার তলা বিল্ডিং টি.ভি চলছে লাইট আছে হম মার্বেল পাথর দেওয়া আছে নিচে উপরে পেন্টিং করা আছে।

এটা একটা সিনেমা হল উম দু সাইডে ব্লু কালার চেয়ার প্রচুর আছে সিনেমা হলের ভেতরটা সাদা পা আ সাদা দেখাচ্ছে।